আমার প্রিয় দেশবাসী নমস্কার
অগাস্টের এই মাসে আপনাদের সবার চিঠি বার্তা আর কার্ড আমার দপ্তরকে ত্রিবর্ণ রঞ্জিত করে দিয়েছে
আমি এমন কোনও চিঠিই প্রায় পাই নি যার উপরে তেরঙ্গা ছিল না অথবা তেরঙ্গা আর স্বাধীনতার সঙ্গে যুক্ত কথা ছিল না
বাচ্চারা তরুণ সাথীরা তো অমৃত মহোৎসবে খুব সুন্দরসুন্দর ছবি আর নকশা বানিয়েও পাঠিয়েছে
স্বাধীনতার এই মাসে আমাদের গোটা দেশে প্রত্যেক শহরে প্রত্যেক গ্রামে অমৃত মহোৎসবের অমৃতধারা বইছে
অমৃত মহোৎসব আর স্বাধীনতা দিবসের এই বিশেষ সময়ে দেশের সামগ্রিক শক্তির দর্শন করেছি আমরা
এক চেতনার অনুভব হয়েছে
এত বড় দেশ এত বিবিধতা কিন্তু যখন তেরঙ্গা উত্তোলনের প্রসঙ্গ এল তখন প্রত্যেকে একটাই ভাবনায় সামিল দেখা গেল
তেরঙ্গার গৌরবের প্রথম প্রহরী হয়ে মানুষ নিজেরা এগিয়ে এল
আমরা স্বচ্ছতা অভিযান আর টিকাকরণ অভিযানেও দেশের স্পিরিট দেখেছি
অমৃত মহোৎসবে আবার দেশভক্তির এমনই প্লাবন দেখতে পাচ্ছি আমরা
আমাদের সৈনিকরা উঁচুউঁচু পাহাড়ের শিখরে দেশের সীমানায় আর সমুদ্রের মাঝখানে তেরঙ্গা উত্তোলন করেছে
মানুষজন তেরঙ্গা অভিযানের জন্য আলাদাআলাদা উদ্ভাবনী আইডিয়াও বের করেছে
যেমন তরুণ সাথী কৃশনীল অনিল জী
অনিল জী একজন পাজ্ল আর্টিস্ট আর উনি রেকর্ড সময়ে অত্যন্ত সুন্দর মোজাইক আর্ট তৈরি করেছেন
কর্ণাটকের কোলারে মানুষজন ছশো তিরিশ ফিট লম্বা আর দুশো পাঁচ ফিট চওড়া তেরঙ্গা হাতে ধরে অভূতপূর্ব দৃশ্য তৈরি করেছে
অসমে সরকারি কর্মীরা দিঘালীপুখুরী ওয়ার Memorialএ তেরঙ্গা উত্তোলনের জন্য নিজেদের হাতে কুড়ি ফিটের তেরঙ্গা বানিয়েছে
এইভাবে ইন্দোরের মানুষ মানবশৃঙ্খলের মাধ্যমে ভারতের নকশা বানিয়েছে
চণ্ডীগড়ে তরুণরা বিশাল মানব তেরঙ্গা নির্মাণ করে
এই দুটো প্রয়াসই গিনেস রেকর্ডে নথিবদ্ধ করা হয়েছে
এই সবকিছুর মাঝখানে হিমাচল প্রদেশের গঙ্গোট পঞ্চায়েত থেকে এক বড় প্রেরণাদায়ী উদাহরণও দেখতে পাওয়া গেল
এখানে পঞ্চায়েতে স্বাধীনতা দিবসের কর্মসূচীতে প্রবাসী শ্রমিকদের সন্তানদের প্রধান অতিথি হিসাবে সামিল করা হয়
বন্ধু অমৃত মহোৎসবের এই রঙ শুধু ভারতেই নয় বরং দুনিয়ার অন্যান্য দেশেও দেখতে পাওয়া গেল
বোটসোয়ানাতে বসবাসকারী স্থানীয় সঙ্গীতশিল্পীরা ভারতের স্বাধীনতার পঁচাত্তর বর্ষপূর্তি উদযাপনের জন্য দেশভক্তির পঁচাত্তরটা গান গেয়েছেন
এর মধ্যে আরও বিশেষ ব্যাপার যেটা তা হল পঁচাত্তরটা গান হিন্দী পাঞ্জাবি গুজরাতী বাংলা অসমিয়া তামিল তেলুগু কন্নড় আর সংস্কৃতের মত ভাষায় গাওয়া হয়েছে
এইভাবে নামিবিয়াতে ভারতনামিবিয়ার সাংস্কৃতিকপারম্পরিক সম্বন্ধ নিয়ে বিশেষ স্ট্যাম্প প্রকাশিত হয়েছে
বন্ধু আমি আর একটা আনন্দের কথা বলতে চাই
এই কিছু দিন আগে আমার সুযোগ হয়েছিল ভারত সরকারের তথ্য ও সম্প্রচার বিভাগের অনুষ্ঠানে যাওয়ার
সেখানে ওঁরা দূরদর্শনের স্বরাজ সিরিয়ালের স্ক্রীনিংয়ের ব্যবস্থা রেখেছিলেন
এর প্রিমিয়ারে আমার যাওয়ার সুযোগ হয়েছিল
স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া অজানা নায়কনায়িকাদের প্রচেষ্টার সঙ্গে দেশের তরুণ প্রজন্মকে পরিচিত করতে এটি একটি দারুণ উদ্যোগ
দূরদর্শনে প্রতি রবিবার রাত ৯টায় এটি সম্প্রচারিত হয়
এবং আমাকে জানানো হয়েছে যে এটি ৭৫ সপ্তাহ ধরে চলবে
আমার আবেদন যে আপনারা সময় করে নিজেরা দেখুন এবং বাড়ির বাচ্চাদেরও অবশ্যই দেখান এবং স্কুল কলেজের ছেলেমেয়েরাতো এটি রেকর্ডিং করে যখন সোমবার স্কুল খুলবে তখন বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করতে পারে যাতে আমাদের স্বাধীনতার জন্মের এই সকল মহানায়কদের প্রতি আমাদের দেশে নতুন করে সচেতনতা তৈরি হয়
আজাদীর অমৃত মহোৎসব পরের বছর অর্থাৎ ২০২৩ সাল এর অগাস্ট মাস পর্যন্ত চলবে
দেশের জন্য স্বাধীনতার সৈনিকদের জন্য আমরা যে লেখালেখির আয়োজন করছিলাম তা আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে
আমার প্রিয় দেশবাসীরা আমাদের পূর্বপুরুষদের জ্ঞান আমাদের পূর্বপুরুষদের বহুধাবিস্তৃত দৃষ্টি এবং আমাদের পূর্বপুরুষদের একাত্মচিন্তন আজও কত গুরুত্বপূর্ণ তার গভীরে গেলে আমরা আশ্চর্য হয়ে যাই
হাজার হাজার বছরের পুরনো আমাদের ঋগ্বেদ
ঋকবেদে বলা হয়েছে
अमृक्तम् धात तोकाय तनयाय शं यो
यूयं हिष्ठा भिषजो मातृतमा विश्वस्य स्थातु जगतो जनित्री
অমৃক্তমধাত তোকায় তনয়ায় শং য়ো
য়ূয়ং হিষ্ঠা ভিষজো মাতৃতমা বিশ্বস্য স্থাতুঃ জগতো জনিত্রীঃ
অর্থাৎ হে জল আপনি মানবতার পরম মিত্র
আপনি জীবনদায়িনী আপনার থেকেই অন্ন উৎপত্তি হয় এবং আপনার মাধ্যমেই আমাদের সন্তানদের মঙ্গল হয়
আপনি আমাদের সুরক্ষা প্রদান করেন এবং আপনিই আমাদের অমঙ্গল থেকে দূরে রাখেন আপনি হলেন সর্বোত্তম ঔষুধি আপনিই এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা
ভাবুন হাজার হাজার বছর আগেই আমাদের সংস্কৃতিতে জল ও জল সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে
আজকের প্রেক্ষাপটে এই জ্ঞান সম্মন্ধে জানলে আমরা শিহরিত হই কিন্তু দেশ যখন এই জ্ঞানকে তার শক্তি হিসেবে গ্রহণ করে তখন তাদের শক্তি বহুগুণ বেড়ে যায়
আপনার নিশ্চই মনে আছে মন কি বাতএ আমি চার মাস আগে অমৃত সরোবরের কথা বলেছিলাম
এরপর বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয় মানুষ একত্রিত হয় এবং দেখতে দেখতেই অমৃত সরোবর নির্মাণ এক গণআন্দোলনে পরিণত হয়
যখন দেশের জন্য কিছু করার অনুভূতি জন্মায় নিজের কর্তব্যের উপলব্ধিও হয় আগামী প্রজন্মের জন্য ভাবনা মনে আসে তখন শক্তিও যোগ হয় সংকল্প মহৎ রূপ নেয়
আমি তেলেঙ্গানার ওয়ারঙ্গল থেকে একটি দুর্দান্ত প্রচেষ্টা সম্পর্কে জানতে পেরেছি
এখানে একটি নতুন গ্রাম পঞ্চায়েত গঠিত হয়েছে যার নাম মঙ্গত্যা বাল্যা থান্ডা
এই গ্রামটি বনাঞ্চলের কাছাকাছি
গ্রামের কাছে একটি জায়গা ছিল যেখানে বর্ষাকালে প্রচুর জল জমা হত
গ্রামবাসীদের উদ্যোগে এখন এই জায়গাটি অমৃত সরোবর অভিযানের অধীনে উন্নত করা হচ্ছে
এবার বর্ষার সময় বৃষ্টিতে সরোবরটি জলে টইটুম্বুর হয়ে গেছে
আমি মধ্য প্রদেশের মন্ডলার মোচা গ্রাম পঞ্চায়েতের তৈরি করা অমৃত সরোবরের কথা আপনাদের বলতে চাই
কানহা জাতীয় উদ্যানের নিকটবর্তী এই সরোবর এলাকার অনেকখানি সৌন্দর্য বৃদ্ধি করেছে
উত্তরপ্রদেশের ললিতপুরে নবনির্মিত শহীদ ভগত সিং অমৃত সরোবরও মানুষের খুব পছন্দ হয়েছে
এখানের নিওয়ারি গ্রাম পঞ্চায়েতে তৈরি এই সরোবর চার একর জমি জুড়ে বিস্তৃত
সরোবরের চারদিকের লাগানো গাছগাছালি জায়গাটিকে আরো মনোরম করে তুলেছে
সরোবরের কাছে ৩৫ ফুট উচুঁ তেরঙ্গা দেখতে দূর দূর থেকে লোকজন আসেন
অমৃত সরোবরের এই অভিযান কর্নাটকেও জোর কদমে চলছে
এখানের বাগলকোট জেলার বিল্কেরুর গ্রামেও খুব সুন্দর অমৃত সরোবর তৈরি হয়েছে
আসলে এই সব অঞ্চলে পাহাড় থেকে আসা জলে থেকে কৃষক ও ফসলের খুব ক্ষতি হত মানুষজনের খুব অসুবিধা হত
অমৃত সরোবর বানানোর জন্য গ্রামের লোকেরা এই পাহাড় নিঃসৃত জলকে চ্যানেলাইজ করে একদিকে নিয়ে আসে
এর ফলে এই এলাকায় বন্যার সমস্যাও চলে গেছে
অমৃত সরোবর আমাদের উপস্থিত অনেক সমস্যার সমাধান ত করছেই উপরন্তু আগামী প্রজন্মের জন্যও খুব গুরুত্বপূর্ণ
এই অভিযানে আরও অনেক পুরনো জলাশয়েরও ভোলবদল করা হচ্ছে
পশুপাখির তেষ্টা নিবারণ থেকে চাষবাস অমৃত সরোবর নানা ভাবে সকলের উপকারে আসছে
এই জলাশয়গুলির জন্য আশেপাশের অঞ্চলের গ্রাউন্ড ওয়াটার টেবল বাড়ছে
পাশাপাশি সবুজায়ন হচ্ছে
অনেক জায়গায় এই সরোবরে লোকজন মাছচাষ করবারও প্রস্তুতি নিচ্ছে
আমার আপনাদের সকলের কাছে বিশেষ করে আমার যুববন্ধুদের কাছে অনুরোধ আপনারা সবাই এগিয়ে আসুন ও এই অমৃত সরোবর অভিযানে যোগদান করুন
জল সঞ্চয় ও জলসংরক্ষণের এই প্রচেষ্টাগুলিকে সাফল্যমন্ডিত করে তুলুন
আমার প্রিয় দেশবাসী আসামের বঁগাইগাঁও একটি খুব মনোগ্রাহী প্রকল্প চালু আছে নাম তার প্রজেক্ট সম্পূর্ণা
এই প্রজেক্টের উদ্দেশ্য হল অপুষ্টির বিরুদ্ধে যুদ্ধ এবং এই প্রক্রিয়াও খুব Unique
এই যোজনায় কোনো অঙ্গনওয়াড়ী কেন্দ্রে সুস্থ সবল বাচ্চার মা অপুষ্টিতে ভোগা বাচ্চার মায়ের সঙ্গে প্রত্যেক সপ্তাহে দেখা করেন এবং পুষ্টির সম্পর্কে সমস্ত তথ্যাদি আলোচনা করেন
এইভাবে একজন মা অন্য মায়ের বন্ধু হয়ে তার সাহায্য করেন তাকে শেখান
এই প্রজেক্টের সাহায্যে এই এলাকায় মাত্র এক বছরে ৯০ শতাংশের বেশি বাচ্চারা অপুষ্টির হাত থেকে রক্ষা পেয়েছে
আপনারা কি ভাবতে পারেন অপুষ্টি দূর করতে গান বাজনা তথা ভজনের ব্যবহার হতে পারে এমনটাই হয়েছে মধ্য প্রদেশের দতিয়া জেলার মেরা বচ্চা অভিযানে
এই অভিযানে ভজন কীর্তনের আয়োজন করা হয় এবং সেখানে ডাকা হয় পুষ্টি ও এই সম্বন্ধিত বিশেষজ্ঞদের
একটি মটকা অনুষ্ঠানও হয়
মহিলারা অঙ্গনওয়াড়ী কেন্দ্রে এক মুষ্টি শস্য নিয়ে আসেন এবং সেই শস্য দিয়েই শনিবারে বালভোজ এর আয়োজন করা হয়
এতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের উপস্থিতি যেমন বাড়বে তেমনি অপুষ্টিও কমবে
অপুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে ঝাড়খণ্ডে একটি অনন্য অভিযান চলছে
ঝাড়খণ্ডের গিরিডিতে তৈরি হয়েছে সাপসিঁড়ির মতো একটি খেলা
শিশুরা খেলার মাধ্যমে ভালো আর খারাপ অভ্যাস সম্পর্কে শেখে
বন্ধুরা আমি আপনাদের অপুষ্টি সংক্রান্ত অনেক উদ্ভাবনী পরীক্ষানিরীক্ষার কথা বলছি কারণ আগামী মাসে আমাদের সকলকেও এই অভিযানে যোগ দিতে হবে
সেপ্টেম্বর মাসটি উৎসবের পাশাপাশি পুষ্টি সম্পর্কিত একটি বড় প্রচারাভিযানের জন্যও উত্সর্গীকৃত
আমরা প্রতি বছর ১লা থেকে ৩০ সেপ্টেম্বর পুষ্টির মাস হিসেবে উদযাপন করি
অপুষ্টির বিরুদ্ধে সারা দেশে অনেক ক্রিয়েটিভ এবং ডাইভার্স এফোর্ট করা হচ্ছে
প্রযুক্তির উন্নত ব্যবহার এবং জনগণের অংশগ্রহণ পুষ্টি অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে
দেশের লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ডিভাইস সরবরাহ করা থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি পরিষেবাগুলির ঠিকমতো পৌঁছছে কিনা তা মনিটর করার জন্য পুষ্টি ট্র্যাকারও চালু করা হয়েছে
সমস্ত অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস এবং উত্তরপূর্ব রাজ্যগুলিতে বসবাসকারী 14 থেকে18 বছর বয়সী কন্যাদের এই পুষ্টি অভিযানের আওতায় আনা হয়েছে
অপুষ্টির সমস্যার সমাধান শুধু এই কয়েকটি পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ নয় আরও অনেক উদ্যোগেরও এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে
উদাহরণস্বরূপ জল জীবন মিশনের কথাই ধরুন এই মিশনটি ভারতকে অপুষ্টি মুক্ত করার ক্ষেত্রেও বিশাল প্রভাব ফেলতে চলেছে
অপুষ্টির মোকাবিলা করতে সামাজিক সচেতনতামূলক প্রচেষ্টাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
আমি আপনাদের সকলকে আগামী মাসে অপুষ্টি দূর করার প্রচেষ্টায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানাই
আমার প্রিয় দেশবাসী চেন্নাই থেকে শ্রীদেবী বর্ধরাজন জি আমাকে একটি রিমাইন্ডার পাঠিয়েছেন
তিনি mygovএ তাঁর কথাগুলি এইভাবে লিখেছেন
নতুন বছর আসতে এখন ৫ মাসেরও কম সময় বাকি এবং আমরা সবাই জানি যে আগামী বছরটি ইন্টারন্যাশনাল ইয়ার ওএফ মিলেটস হিসেবে পালন করা হবে
তিনি আমাকে দেশের একটি মিলেট ম্যাপও পাঠিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন যে আপনি মন কি বাত এর আসন্ন পর্বে এটি নিয়ে আলোচনা করতে পারেন কিনা
আমার দেশবাসীর মধ্যে এই ধরনের আবেগ দেখে আমি খুব আনন্দিত হই
আপনার মনে থাকবে যে জাতিসংঘ একটি প্রস্তাব পাস করেছিল এবং ২০২৩ সালকে আন্তর্জাতিক শস্য বর্ষ হিসাবে ঘোষণা করেছে
আপনারা জেনে খুশি হবেন যে ভারতের এই প্রস্তাবটি ৭০টিরও বেশি দেশ থেকে সমর্থন পেয়ে তবেই গৃহীত হয়েছে
আজ সারা বিশ্বে এই মোটা শস্যের চাহিদা ও কদর বাড়ছে
বন্ধুরা যখন আমি মোটা শস্যের কথা বলি তখন আমি আজকে আমার একটি প্রচেষ্টা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই
বিগত কিছু সময়ে যখনই কোনও বিদেশী অতিথি ভারতে আসেন বা কোনও রাষ্ট্রপ্রধান ভারতে আসেন আমার চেষ্টা থাকে ভারতের মোটা শস্য থেকে তৈরি বিশেষ খাবার তাঁদের সামনে উপস্থাপন করি
আমার অভিজ্ঞতা বলে যে এই গণ্যমান্য ব্যক্তিরা এই খাবারগুলি খুবই পছন্দ করেন এবং আমাদের মোটা শস্য সংক্রান্ত বেশ কিছু তথ্য জোগাড় করতেও তাঁরা তৎপর হন
মোটা শস্য প্রাচীনকাল থেকেই আমাদের কৃষি সংস্কৃতি ও সভ্যতার একটি অংশ
আমাদের বেদে মিলেটস অর্থাৎ শস্যদানার ব্যবহারের উল্লেখ পাওয়া যায় আর এভাবেই পুরাণ নুরু এবং তোল্কাপ্পিয়মেও এই বিষয়ে বলা হয়েছে
আপনি এই দেশের যে কোনো অঞ্চলেই যান সেখানকার খাদ্যাভ্যাসে নানা ধরনের মিলেটস অবশ্যই দেখতে পাবেন
আমাদের সংস্কৃতির মতোই মিলেটসও বিভিন্ন ধরনের হয়
জোয়ার বাজরা রাগি সাবু কাওনদানা বাদাম কোদো কুটকি কুট্টু এইসবই নানা ধরনের মিলেটস
ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মিলেটস উৎপাদনকারী দেশ তাই এই কার্যক্রমকে সফল করার দায়িত্ব আমাদের ভারতবাসীদের কাঁধেই থাকে
আমরা সকলে মিলে এ বিষয়ে একটা জনআন্দোলন গড়ে তুলতে পারি আর দেশের মানুষের মধ্যে মিলেটসের বিষয়ে সচেতনতা বাড়াতে পারি
বন্ধুরা আপনারা তো ভালোভাবেই জানেন মিলটস কৃষক বন্ধুদের জন্যও লাভজনক বিশেষ করে ছোট পরিসরের চাষীদের জন্য
আসলে অনেকটা কম সময়ে এর ফসল তৈরি হয়
আর এতে খুব বেশি জলের প্রয়োজনও হয় না
আমাদের ক্ষূদ্র চাষিদের জন্য মিলেটস বিশেষভাবে লাভজনক
মিলেটসের খোসা অত্যন্ত উন্নত মানের পশুখাদ্য
বর্তমানের যুবকযুবতীরা হেলদি লিভিং আর ইটিং এই বিষয়ে ভীষণ ফোকাস্ড
এই দিক থেকে দেখলে মিলেটসে প্রচুর প্রোটিন ফাইবার আর মিনারেলস রয়েছে
কেউ কেউ একে সুপার foodও বলে
মিলেটসের একটা নয় একাধিক গুণ রয়েছে
ওবেসিটি কমানোর সঙ্গে সঙ্গে ডায়াবেটিস হাইপারটেনশন এবং হার্টের বিভিন্ন রোগের ঝুঁকি কমায় মিলেটস
এর সঙ্গে পেট এবং লিভারজনিত অসুখ থেকে মুক্ত রাখতে সাহায্য করে
কিছুক্ষণ আগেই আমরা অপুষ্টি নিয়ে কথা বলছিলাম
অপুষ্টির সঙ্গে লড়ার জন্যও মিলেটস খুব উপকারী কারণ প্রোটিনের সঙ্গে সঙ্গে এতে রয়েছে এনার্জি
দেশে মিলেটসের ব্যবহার বাড়ানোর জন্য অনেক কিছু করা হচ্ছে
এই বিষয়ে নানা গবেষণা ও ইনোভেশন এর ব্যাপারেও ফোকাস করা হচ্ছে FPOকে উৎসাহিত করা হচ্ছে যাতে উৎপাদন বৃদ্ধি পায়
আমাদের নিজেদের কৃষক ভাইবোনেদের কাছে এটাই বলার যে মোটাদানার শস্যকে আপনারা বেশি করে আপন করে নিন আর এর থেকে লাভ করুন
এটা দেখে আমার খুব ভালো লাগছে যে এখন অনেক স্টার্ট আপ কোম্পানি এগিয়ে আসছে যারা মিলেটস এর ওপর কাজ করছে
এদের মধ্যে কেউ কেউ মিলেট কুকি তৈরি করছে কেউ আবার মিলেট প্যানকেক এবং মিলেটসের ধোসাও তৈরি করছে
কেউ আবার মিলেট এনার্জি বার এবং মিলেট ব্রেকফাস্ট তৈরি করছে
আমি এই ক্ষেত্রে কাজ করা সমস্ত মানুষকে অনেক শুভকামনা জানাচ্ছি
উৎসবের এই সময়ে আমরা নানান রান্নায় মিলেটসের ব্যবহার করতে পারি
আপনারা আপনাদের বাড়িতে তৈরি এমন খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করবেন যাতে লোকজনের মধ্যে মিলেটস এর বিষয়ে সচেতনতা তৈরি হওয়ার ক্ষেত্রে সাহায্য হয়
আমার প্রিয় দেশবাসী
কিছুদিন পূর্বেই আমি অরুণাচল প্রদেশের সিয়াং জেলার জোরসিং গ্রামের একটি খবর দেখলাম
এই খবরটি এমন একটি পরিবর্তনের সম্বন্ধে ছিল যার অপেক্ষা এই গ্রামের মানুষ অনেক বছর ধরেই করছিলো
উল্লেখ্য জোরসিং গ্রামে এই মাস থেকেই স্বাধীনতা দিবসের দিনে 4g ইন্টারনেট এর পরিষেবা শুরু হয়ে গেছে
যেমন আগে কখনও গ্রামে বিদ্যুৎ পৌঁছলে গ্রামবাসী আনন্দিত হত এখন নতুন ভারতে ঠিক সেই রকমই আনন্দ হয় যখন 4g পৌঁছে যায়
অরুণাচল ও নর্থ ইস্ট এর দূরদূরান্তে এলাকায় 4G রূপে এক নতুন সূর্যোদয় হয়েছে ইন্টারনেট কানেক্টিভিটি একটি নতুন ভোরের সূচনা করেছে
যে সমস্ত সুবিধাগুলি কেবলমাত্র বড় শহরে পাওয়া যেত সেগুলো ডিজিটাল ইন্ডিয়া গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছে
এই কারণেই দেশে নতুন ডিজিটাল এন্টারপ্রেনিউর এর জন্ম হচ্ছে
রাজস্থানের আজমির জেলার সেথা সিংহ রাবত জি দর্জি অনলাইন নামে একটি ইস্টোর চালান
আপনারা ভাবছেন এ আবার কি কাজ দর্জি অনলাইন আসলে সেথা সিংহ রাবত কোভিড এর আগে দর্জির কাজ করতেন
কোভিদ যখন এলো তখন রাওয়াত জি এটাকে সমস্যা হিসেবে না দেখে একটি সুযোগ হিসেবে দেখলেন
উনি কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি ইস্টোর জয়েন করলেন আর অনলাইন কাজকর্ম শুরু করলেন
উনি দেখলেন যে গ্রাহক বড় সংখ্যায় মাস্ক এর অর্ডার দিচ্ছে
উনি কিছু মহিলাদের কাজে নিযুক্ত করলেন ও মাস্ক বানাতে লাগলেন
এর পরেই উনি দর্জি অনলাইন নামে নিজের অনলাইন স্টোর শুরু করে দিলেন যার মাধ্যমে উনি আরো অনেক বিভিন্ন ধরনের কাপড় বানিয়ে বিক্রি করতে লাগলেন
আজ ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে সেঠা সিং জি র কাজ এত বৃদ্ধি পেয়েছে যে এখন উনি সারা দেশ থেকেই অর্ডার পান
উনি শয়ে শয়ে মহিলাদের রোজগারের ব্যবস্থা করেছেন
ডিজিটাল ইন্ডিয়ার UPতে উন্নাও এর বাসিন্দা ওম প্রকাশ সিং জি কে ও ডিজিটাল এন্টারপ্রেনিউর বানিয়ে দিয়েছে
উনি নিজের গ্রামে হাজারেরও বেশি ব্রডব্যান্ড কানেকশানের স্থাপন করেছেন
ওম প্রকাশ জি কমন সার্ভিস সেন্টারের আশেপাশে বিনা মূল্যে উইফি জোনেরও ব্যবস্থা করেছেন যাতে আগ্রহি মানুষের অনেক উপকার হচ্ছে
ওম প্রকাশ জির কাজ এতটাই বৃদ্ধি পেয়েছে যে উনি ২০জনেরও বেশি লোকেদের চাকরি দিয়েছেন
এই লোকেরা গ্রামের স্কুল হসপিটাল মহকুমা অফিস ও অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড কানেকশন পৌঁছে দিচ্ছে ও এর থেকে রোজগারও করছেন
কমন সার্ভিস সেন্টার এর মতই গভর্নমেন্ট ই মার্কেট প্লেস অর্থাৎ জিইএম পোর্টালএ এরকম অনেক সাকসেস স্টোরিস এর কথা জানা যাচ্ছে
বন্ধুরা গ্রামে ইন্টারনেটের জন্য যেসব পরিবর্তন হয়েছে সে সম্পর্কে আমি অনেক খবর পাই
ইন্টারনেট আমাদের যুববন্ধুদের পড়াশোনা এবং শেখার পদ্ধতিই বদলে দিয়েছে
যখন উত্তর প্রদেশের গুড়িয়া সিং উন্নাওতে আমোইয়া গ্রামে তাঁর শ্বশুর বাড়িতে আসেন তখন তিনি তাঁর পড়াশোনা নিয়ে চিন্তিত হয়ে পড়েন
কিন্তু ভারতনেট তার উদ্বেগের সমাধান করেছে
গুড়িয়া ইন্টারনেটের মাধ্যমে তাঁর পড়াশোনা এগিয়ে নিয়ে গেছে এবং তাঁর স্নাতক পর্বও শেষ করেছে
গ্রামেগঞ্জে এমন কত জীবন ডিজিটাল ইন্ডিয়া অভিযান থেকে নতুন শক্তি পাচ্ছে
আপনারা আমাকে গ্রামের ডিজিটাল Enterpreneurদের সম্পর্কে আরও বেশি করে লিখুন এবং তাদের সাফল্যের গল্পও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন
আমার প্রিয় দেশবাসী কিছুক্ষণ আগে আমি হিমাচল প্রদেশ থেকে মন কি বাতএর শ্রোতা রমেশ বাবুর চিঠি পেয়েছি
রমেশ বাবু তাঁর চিঠিতে পাহাড়ের বিভিন্ন বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন উনি লিখেছেন যদিও পাহাড়ে জনবসতি বেশ দূরে দূরে কিন্তু মানুষের মন একে অপরের খুব কাছাকাছি
প্রকৃতই আমরা পাহাড়ি অঞ্চলের মানুষদের থেকে অনেক কিছু শিখতে পারি
পাহাড়ের জীবনধারা ও সংস্কৃতি থেকে আমরা প্রথম যে শিক্ষা পাই তা হলো পরিস্থিতির চাপে না এসে আমরা সহজেই সেগুলোকে জয় করতে পারি এবং দ্বিতীয়ত কীভাবে আমরা স্থানীয় সম্পদের ওপর আত্মনির্ভর হতে পারি
আমি প্রথম যে শিক্ষনীয় বিষয়ের কথা বলছি তার একটি সুন্দর চিত্র আজকাল স্পিতি অঞ্চলে দেখা যাচ্ছে
স্পিতি একটি উপজাতীয় অঞ্চল
এখানে বর্তমানে মটর তোলার কাজ চলছে
পাহাড়ি ক্ষেতে এটি শ্রমসাধ্য এবং কঠিন কাজ
কিন্তু এখানে গ্রামের মহিলারা একত্রিত হয় একসঙ্গে একে অপরের ক্ষেত থেকে মটর তোলে
এই কাজের পাশাপাশি মহিলারা স্থানীয় গান ছপড়া মাঝি ছপড়াও গেয়ে থাকেন
অর্থাৎ এখানে পারস্পরিক সহযোগিতাও লোকঐতিহ্যের একটি অংশ
স্থানীয় সম্পদ ব্যবহারের সর্বোত্তম উদাহরণও পাওয়া যায় স্পিতিতে
স্পিতিতে কৃষকরা যারা গরু পালন করেন
গরুর গোবর শুকিয়ে বস্তায় ভরে রাখেন
শীতকাল এলেই এসব বস্তা গরুর থাকার জায়গায়় যাকে খুড় বলে সেখানে পেতে দেওয়া হয়
তুষারপাতের সময় এই বস্তাগুলি গরুকে ঠান্ডা থেকে রক্ষা করে
শীত যাওয়ার পর এই গোবর জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়
অর্থাৎ পশুর বর্জ্য থেকে তাদের সুরক্ষা এবং খামারের জন্য সারও পাওয়া যায়
চাষের খরচও কম জমিতে ফলনও বেশি
এই কারণেই এই অঞ্চলটি আজকাল প্রাকৃতিক চাষের প্রেরণা হয়ে উঠছে
বন্ধুরা এরকমই অনেক প্রশংসনীয় প্রচেষ্টা আমাদের আরও একটি পাহাড়ী রাজ্য উত্তরাখণ্ডেও দেখতে পাওয়া যাচ্ছে
উত্তরাখণ্ডে অনেক ধরনের ওষধি আর বনস্পতি পাওয়া যায়
যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী
এদের মধ্যেই একটি ফল হলো বেডু
এটি হিমালয়ান ফিগ নামেও পরিচিত
এই ফলে খনিজ আর ভিটামিন ভরপুর মাত্রায় পাওয়া যায়
মানুষ ফল হিসেবে তো এটি খায়ই এরই সঙ্গে অনেক রোগ উপসম করতেও এটি গুরুত্বপূর্ণ
এই ফলের এইসব গুণের কথা মাথায় রেখে বেডুর জুস এর জ্যাম চাটনী আচার আর একে শুকিয়ে তৈরি করা ড্রাই ফ্রুটস বাজারে আনা হয়েছে
পিথরাগড় প্রশাসন এর চেষ্টা আর স্থানীয় মানুষের সহযোগিতার মাধ্যমে বেডুকে বাজারে আলাদা আলাদা রুপে নিয়ে আসা সম্ভবপর হয়েছে
বেডুকে পাহাড়ী অঞ্জীর নামে ব্র্যান্ডিং করে অনলাইন মার্কেটেও নিয়ে আসা হয়েছে
এতে কৃষক বন্ধুদের আয়ের নতুন পথ তো খুলেছেই এর সঙ্গে এর ওষধিগুণ দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে
আমার প্রিয় দেশবাসী মন কি বাতএ আজ প্রথমে আমরা আজাদীর অমৃত মহোৎসব সম্বন্ধে কথা বলেছি
স্বাধীনতা দিবসের মহান পর্বের সঙ্গে সঙ্গে আগামী দিনে আরো অনেক পর্ব আসতে চলেছে
এখন কিছুদিন বাদেই ভগবান গণেশজীর আরাধনা পর্ব গণেশ চতুর্থী শুরু হতে চলেছে
গণেশ চতুর্থী অর্থাৎ গণপতি বাপ্পার আশীর্বাদ পর্ব
গণেশ চতুর্থীর আগে ওনাম পর্বও শুরু হবে
কেরালায় বিশেষ রুপে ওনাম শান্তি আর সমৃদ্ধির ভাবনার সঙ্গে পালন করা হয়
৩০শে আগষ্ট হর্তালিকা তিজ ও আছে
ওড়িশায় ১লা সেপটেম্বর নুয়াখাই পর্ব ও পালন করা হবে
নুয়াখাই মানে নতুন খাবার অর্থাৎ এটিও অন্যান্য পর্বের মতোই আমাদের কৃষি পরম্পরার সঙ্গে যুক্ত উৎসব
এরই মধ্যে জৈন সমাজের সম্বৎসরি পর্বও হবে
আমাদের এই সমস্ত পর্ব আমাদের সাংস্কৃতিক সমৃদ্ধি আর জীবনের প্রতীক
আমি আপনাদের সবাইকে এই উৎসব এবং বিশেষ পার্বণগুলির জন্য শুভেচ্ছা জানাচ্ছি
এই পার্বণগুলির সঙ্গে সঙ্গে কাল ২৯শে আগষ্ট মেজর ধ্যানচাঁদ জীর জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রীয় ক্রীড়া দিবসও পালন করা হবে
আমাদের তরুণ খেলোয়াড়রা বিশ্ব মঞ্চে আমাদের পতাকার মর্যাদা বৃদ্ধি করতে থাকুক এটাই আমাদের ধ্যানচাঁদজির প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে
দেশের জন্য আমরা সবাই মিলে এরকমই কাজ করতে থাকি দেশের মান বাড়াতে থাকি এই কামনার সঙ্গে আমি আজকের কথা সমাপ্ত করছি
আগামী মাসে পুনরায় আপনাদের সঙ্গে মন কি বাত হবে
অসংখ্য ধন্যবাদ